গিটারের পাশে একটি কিবোর্ড দেখা যাচ্ছে।

সেলুনটিতে কয়েকটি লাইট জ্বালিয়ে রাখা আসে।

এখানে একটি লাইট জ্বালিয়ে রাখা আসে।

মসচিদটিতে একটি সাইনবোর্ড লাগানো আসে।

দোকানটির সামোনে গ্রীল লাগানো আসে ।

এখানে একটি পালঙ দেখিতে পাইতেসি।

এখানে অনেক ফুল দেখিতে পাইতে--

এখানে একটি গড়ি দেখিতে পাইতেসি।

দোকানটিতে একটি বাকেট দেখিতে পাইতেছি।

এখানে একটি ট্রেক্টর দেখিতে পাইতেসি।

রাস্তার পাশে কয়েকটি দুকান দেখিতে পাইতেসি।

এখানে বেশ কয়েকজন লোক দেখা যাচ্ছে।